বর্ষায়, জুন থেকে সেপ্টেম্বর মাসে শহরে ভারী বর্ষা হয়, কি করছিস? এই তো বসে আছি। তুই কি করছিস? এই তো রে আমিও বসে আছি। সেদিনে একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই আরকি phone টা কেটে দিলাম, কিছু মনে করিসনি তো আবার? না না কি মনে করবো, কিছু মনে করিনি রে। সেটাই সেটাই সেটাই মনে না করলেই ভালো, কারণ রাগ দুঃখ জমিয়ে রাখলে মনে নিজেরই কষ্ট হয় বুঝলি? হম না না আমি রাগ দুঃখ জমিয়ে রাখিনি। সেটাই সেটাই সেটাই ভালো করেছিস। আর যেটা আমি বলছিলাম তুই কি ভেবেছিলিস, কাকু কাকিমার সঙ্গে কথা বলেছিলিস? হম বলেছিলাম যে বললাম ওদের সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বললাম, কথা বলে যে decision বলছে ঠিকই আছে, করতে বললো আমাকে। কোন কোন business টাকে নিয়ে বললি, মানে আমি যেটা ময়ূরের বললাম সেটা না ওই গাড়ির ওটা আবার? না না গাড়ির ওটা না, ময়ূরেরটা বলছি আমি। হ্যাঁ কিন্তু কি বলতো ময়ূরের business start করতে গেলে তুই কি ভাবছিস যে share এ করবি এরমকম কিছু করবি, তাহলে তোর যদি একটু টাকার অভাব আছে বা ধর একটু মানে টাকার problem আছে তাহলে আমি তো আছিই। হম দেখ আমার তো একার সম্ভব না, আমিতো ওটাই ভাবছিলাম যে তুই যদি আমার সঙ্গে দিতিস তাহলে ভালো হতো। সেটাই সেটাই তা তুই বলতে লজ্জা কেন করছিস, আমাকে তো বলতে পারিস না?

আরে ক্ষেপা সবই তো ভাই ভাইয়ের মতো না বন্ধুই তো একটা বন্ধুর পাশে দাঁড়ায়। আবার অনেক বন্ধু আছে বন্ধুর মানে খারাপ কিছু করে, তো বাদ দিলাম ওটা but বন্ধু তো বলতে পারিস কোন চিন্তা নেই। হ্যাঁ তো, যেটা বলছিলাম যে start করলে করতে পারিস তাহলে, কি বলিস? হম আমি তো ভাবছিলাম যে তাহলে আহ ওটাই করবো কিন্তু আহ আমার তো সেরকম কোন ধারণা নেই না ওটার সম্বন্ধে। তা দেখ আমার যতটুকু ধারণা আছে যে ময়ুরগুলো তো ধর আমরা রাস্তাঘাটে পাবনা, তো সেটা আরকি যেখানে ধর বিক্রি হয় সেখান থেকে নিয়ে আসতে হবে বা যদি import করাতেও হয় তো import করাতে হবে, বুঝলি তো সেখান থেকে ধর, আসতে আসতে ময়ূরের business টাকে ধর দুটো থেকে start করবো, তো দুটো থেকে ধর বাচ্চা ময়ূরই নেব কারণ বড়ো ময়ূরে তো আমাদের লাভ হবে না, তো বাচ্চা ময়ূরই নেব। সেখান থেকে পালন করে ভালো ভাবে বড়ো করে তার বাচ্চাগুলো পোষণ করে তার, তারপর আসতে আসতে নাহলে start করবো ব্যবসাটাকে। যখন বড়ো হয়ে যাবে আবার ঐ দুটো বড়ো হয়ে যাবে তার বাচ্চাগুলোকে পুষবো, সেই বড়ো দুটোকে বিক্রি করে দেবো, এরকম করে ধর চলতে থাকবে। কি বলিস তুই? হম সেটা হবে যে ছোট বাচ্চা নিয়ে এসে পোষণ করে হবে। কিন্তু আমরা ছোট বাচ্চাটা পাবো কোথায়?

তো ওকে নাহলে একবার জিজ্ঞেস করে নেব, কি বলিস? হম দেখ ও যদি জানে তাহলে ওকে একবার জিজ্ঞেস করে তুই জানার চেষ্টা কর যে কোথায় পাওয়া যায়। ও বলছিলো যে ওর একটা দাদুর আরকি ওখানে গ্রামে তো দাদুর গ্রামে নাকি নিজের দাদু না পরের দাদু, তো ধর ওইখানে আরকি কে নাকি পোষে না বিক্রি করে, এরকম একটা বলছিল যে ওরও ঠিক জানা নেই।

ও মানে ধর একদিন এরকম রাস্তায় আসতে আসতে দেখেছিল farm টা, তো দেখেছে মানে আমাকে বলছিল, তো সেখান থেকেও আর একটু ধর আমার idea টা জমেছিল। তো সেরকম ধর খুবই কম করে। তো যদি হয় তাহলে করতে পারি, কি বলিস? হম করা যেতে পারে। সেটাই সেটাই বল, তা তুই একবার খোঁজ নিয়ে দেখ ভালো করে। হ্যাঁ আমিতো খোঁজ নিচ্ছি, আমি ওর কাছে আর একবার খোঁজ নিয়ে নেব, আর ধর আহ যদি বলি যে টাকার বিষয়টা নিয়ে ধর একটু বললাম তোকে যে কিছু টাকা এখন লাগবে। তো তোর আনতে যেদিনে যাবো তুইও যাবি আমার সঙ্গে, তো টাকা বললে তো তোর ready হয়ে যাবে, তাই না? হ্যাঁ টাকা বললেই ready হয়ে যাবে কিন্তু মানে আহ কত লাগবে আর একবার যদি বলতিস। দেখ এমনিতে normally হয়তো এক লাখ মতো ধর মাথাপিছু আমরা যদি দিই একটা ধর business এ এক লাখ তুই দিলি এক লাখ আমি দিলাম, তো সেটা দিয়ে দুলাখে এখন start করলাম ছোট ময়ূর নিলাম তো সেটা থেকে start করবো, কি বলিস?